গাড়িটির রঙ হচ্ছে সাদা ও কালো গরটির রঙ হচ্ছে সাদা।

একটি রাস্তা দেখতে পাচ্ছি রাস্তা-রাস্তার মিডিলে অনেক বড়ো একটি সাইনবোর্ড দেখতে--

এরপরে একটি সাইনবোর্ড লাগানো রয়েসে দু তিনটে সাইনবোর্ড লাগানো রয়েসে ।

এখানে একটি নদীও দেখতে পাচ্ছি।

এখানে একটি গর দেখতে পাচ্ছি।